ঘোড়াটা সেই খুব দ্রুত দৌড়ায় এবং ধূপ তোরা তারওপর দৌড়ায় একে মহল্লা বলে। চন্দ্রগুপ্ত মৌর্য ছিলেন ভারতের সরদার এটিকে চন্দ্রগুপ্ত নামে সম্বোধন করা হয় কারণ মৌর্য সাম্রাজ্যের মৌর্য রাজবংশীয় প্রতিষ্ঠা করেন চন্দ্রগুপ্ত সমগ্র ভারতবর্ষের একটি অধীনে আনতে সফল হয়। তার মধ্যে চাণক্যর সহায়তায় যে রাজা-মহানন্দ ও নন্দ বংশকে ধ্বংস করেন। পার্টনায় রাজনীতি স্থাপন করেন। এবং সমগ্র ভারতকে পরাধীন করে তার রাজ্য আফগানিস্তান বিহার। চন্দ্রগুপ্ত গ্রীক রাজা সেলুকাসের কন্যাকে বিয়ে করেছিলেন মুদ্রা রাক্ষস নাটকে চন্দ্রগুপ্ত। সুন্দর কাহিনী পাওয়া যায়। এটি BC তিনশো বাইশ খ্রিষ্টাব্দ পূর্বে সিংহাসনে আরোহন করেন এবং দুশ আটানব্বই খ্রিস্টাব্দ পূর্বে ত্যাগ করে বনবাসী হয়েছে। চন্দ্রগুপ্তের চতুরঙ্গী সেনা বাহিনীর সংখ্যা ছিল ছ লাখ নব্বই হাজার তার পুত্র বিন্দুসারও শতাধি মহারাজ হন । তিনশো বাইশ থেকে দুশ আটানব্বই। BC

দুশ আটানব্বই BC বয়স এক চল্লিশ থেকে বিয়াল্লিস

কান্ড কোতুল

তার প্রতিষ্ঠ তার প্রতিষ্ঠা ক্রিতিব্ব চন্দ্রগুপ্ত মৌর্য এবং তার মন্ত্রি কউসাল্ল কে জিনি নন্দ রাজবংশ কে প্রতিষ্ঠা করেছেন করাজিত সম্রাট

পুরবে মগধ রাজ্যে গঙ্গা নদীর সমভূমি বর্তমানে বিহারো বাংলা থেকে এই সাম্রাজ্য উৎপত্তি। এর রাজধানী ছিল পাটলী পুত্র। আজকের পাটনা শহরের কাছে চন্দ্রগুপ্ত মৌর্য তিনশো বাইশ খ্রিস্টা পূর্বে পূর্বাদে তিনি উনিশও দশ সালে সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন এবং দ্রুত পশ্চিম দিকে তার সাম্রাজ্য গড়ে তোলেন তিনি আলেকজান্ডারের আক্রমণের পর অদভুক্ত অনেক ছোট আঞ্চলিক রাজ্য র মধ্যে পার্থক্য শুধু নিয়েছিলেন তিনশো ষোল খ্রিষ্ট পূর্বা দে মৌর্য রাজবংশ সমগ্র উত্তর পশ্চিম ভারতের অধিকার করে নিয়েছিল অশোকের রাজত্বকালে মৌর্য রাজবংশের ব্যাপক প্রসার ঘটে। বিন্দুসার রাজত্বকাল দুশ আটানব্বই থেকে দুশ বাহাত্তর ঠিক ছিলেন মৌর্য রাজবংশের একজন রাজা তিনি ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের একজন পুত্র বিন্দুসার অমিতার ভাই সিংহাসন নার মার দর্শন নামে পরিচিত বিন্দুসার ছিলেন মহান মৌর্য সম্রাট অশোকের ব্যক্তি চন্দ্রগুপ্ত মৌর্য ও তিনি দক্ষিণ ভারতীয় রাজ্য বিস্তার করেন চাণক্য তার সময়ও প্রধানমন্ত্রী ছিলেন বিন্দুসারের শাসন আলে তখন শিলার জনগণ দুবার বিদ্রোহ করেছিলেন প্রথম বিদ্রোহ হয়েছিল বিন্দুসার শ্রেষ্ঠত্ব সু সিমার দুঃশাসনের কারণে তৃতীয় বিদ্রোহ কারণে অজানা তবে বিন্দুসারে পুত্র অশোক এটিকে দমন করেছেন

পুত্র এবং মহান রাজা অশোকের পিতা হওয়ার পিতার পুত্র এবং পুত্রের পিতা হিসেবে পরিচিত। অশোক সহযোগে মগধের মৌর্য রাজবংশের বিন্দুসারের পুত্র একজন বিখ্যাত রাজা তিনি ছিলেন চন্দ্রগুপ্তের নাতি তারা তার পুরো নাম অশো ক বর্তমান বো বৌদ্ধ ধর্মের ইতিহাস এক মহাঙ্কিত করেছেন অশোক শুধু ভারতের নয় বরং তিনি ছিলেন বিশ্বের একজন মহান শাসক অশোক প্রথমে ব্রাহ্মণ এবং শৈব ছিলেন কিন্তুপরে বৌদ্ধ হয়েছিলেন

চুরাশি হাজার কিরতি সম্বধ তৈরি করেছিল যা এতে রাজনৈতিক ও ধর্মীয় আদেশ খোদাই করা ছিল অষ্টাদশ প্রথবে তিনি বৌদ্ধ ধর্মের একটি বিশাল সমাবেশ করেন এবং তারপরে তিনি লঙ্কা এবং অন্যান্য দেশে প্রচারক পাঠান। এবং সংহিতা বন্ধের নির্দেশ দেন। আফগানিস্তান থেকে লঙ্কা পর্যন্ত মোট দেশ তার অধীনে ছিল thank you হ্যাঁ বলো তুমি phone করেছিলে আমি তখন একটু ব্যস্ত ছিলাম হ্যাঁ হ্যাঁ আমি তোমাকে ফোন করেছিলাম আহ তোমায় পাইনি তো এখন তো তুমি শুনলাম বাইরে চলে গেছো হু হু

এখন আছি হায়দ্রাবাদ বলে একটা শহর আছে আশা করি নাম শুনে থাকবে সেখানে তোমার সাথে তো কলকাতা থেকে যাওয়ার পরে আর সেরকম ভাবে কোন কথাই হয়নি হ্যাঁ তুমি তখন নতুন কাজ নিয়ে ব্যস্ত ছিলে আর আমিও আমার কর্মসূত্র আমার কাজের জায়গাও পরিবর্তন হলো আমি

সময় হয়ে ওঠেনি তোমার তুমিও ব্যস্ত ছিলে সেজন্য হয়তো তুমিও এক মানে তুমিও যোগাযোগ করতে পারো নি এখন যে জায়গাতে আছো সেই জায়গা কি রকম মানে কাজের জায়গার কথা বলছি কাজের জায়গা ঠিকঠাক আর আমি আ থাকি একটা বাড়ি ভাড়া নিয়েছি বাড়ি ভাড়া নিয়েছি বলতে, আহ ওখানে আমরা আমি আর আমার সাথে বাকি আ তিনটে ছেলে থাকে ওরা আলাদা সংস্থা তে কাজ করে আমি আলাদা সংস্থা তে but হ্যাঁ আমাদের পরিচয় হয়েছিল আমি যখনই নতুন সংস্থাতে যোগ হ্যাঁ মানে প্রথম যেদিন আমি আমার কাজ শুরু করি কাজ শুরু করার পরে আমি একটা ছোট্ট মেস বাড়িতে ভাড়া থাকতাম তো ওখান থেকেই ওদের সাথে পরিচয় তো আমরা চারজনই আ নির্ণয় নিলাম যে আমাদের একটা বাড়ি ভাড়া নিয়ে থাকা উচিত কারণ যেই বাড়িতে আগে আমরা ওই যে মেস বাড়ি বললাম ওখানে খাবার দাবার ঠিকঠাক ছিল না ঠিক আছে প্রথম তো খাবার দাবার ঠিকঠাক ছিল না কারণ সারাদিন কাজের পরে এসে তুমি যদি খাবারটা ঠিকভাবে না খাও তাহলে আর তুমি আ পরের দিন কাজই বা করবে কেমন কিভাবে এটা একটা জিনিস ছিল আর একটা জিনিস যেটা আমরা খুব জলের সমস্যায় ভুগতাম জলের সমস্যায় ভুগতাম বলতে গেলে সকালে office বেরোবো স্নানের জন্য আহ মানে জল জল যেটা দিয়ে আসে জলের নল খুঁজছি জল মানে সেই খুব দিমি গতিতে আসছে ঠিক আছে এটা একটা সমস্যা ছিল আর তারপরে আহ

মানে জলের আমাদের যে সমস্যাটা ছিল ওটা সম্পূর্ণরূপে শেষ ঐরকম আর কোন সমস্যার সম্মুখীন আমাদেরকে হতেও হচ্ছে না দ্বিতীয় যেটা সেটা হল খাবার দাবার ওটা আমরা নিজেদের মন মর্জি মতোই বানাতে পারছি যখন যেদিন ইচ্ছে হচ্ছে আজকে মাছ খেতে ইচ্ছে হচ্ছে আজকে মাছ আমরা বাজার থেকে কিনে নিয়ে এসে রান্না করে খাচ্ছি আজকে মাংস বানাতে খেতে ইচ্ছে করছে আজকে মাংস বাজার থেকে কিনে নিয়ে এসে বানাচ্ছি আজকে ডিম খেতে ইচ্ছে হচ্ছে ডিম খাচ্ছি আজকে যদি শাকসবজি কোন কিছু খেতে ইচ্ছে হচ্ছে তো সেটাও খাচ্ছি ঠিক আছে রান্না আমরা চারজনে আছি চারজনের মধ্যে আমরা আ কেউ একজন আনাচপত্র আনাজ পাতি কাটাকাটি করছে তো কেউ একজন ভাতে ভাতের যে চাল চাল ধুয়ে ভাত বসাচ্ছে আ কেউ একজন আ আর একটা ছোট্ট একটা ওই গ্যাসের মত আছে ওখানে ওরা আ রান্না করছে একজন ঠিক আছে আর একজন বাসন-কোসন ধোয়ার জন্য তো হয়ে যায় নিজেরা একসাথে মিলেমিশে হয়ে যায় তবে হ্যাঁ ওই যে বলে যে বাসন-কোসন একটা ঝুড়িতে থাকলে সেই ঠোকাঠুকি শব্দ তো হবেই তো ওই আর কি মাঝে মধ্যে কখনো কোনো না কোনো বন্ধুর ব্যবহার বা

ওই সমস্যা এগুলো তো হয়েই থাকে সাধারণ

খুব কাছাকাছি ও না আবার খুব দূরেও না একটা মাঝামাঝি জায়গা এবং এখান থেকে একটা সুবিধা হল যে আ মানে গাড়ি-ঘোড়া আমি পেয়ে যাই যাতায়াতের জন্য যে গাড়ি প্রয়োজন হয় সেটা আমি পেয়ে যাই কারন আমার নিজস্ব তো কোন আ গাড়ি নেই তো সে রকম সেই জন্য মানে আমাকে ভাড়া করতে হয় তো ওগুলো সুবিধার মধ্যে পেয়ে যাই হ্যাঁ কখনো কখনো এই যে মানে ভাড়াটা হয় সেটা একটু গায়ে লাগে স্বাভাবিক মানে দেশ ছেড়ে বিদেশ বিভুঁই তে আসলে একটা তো হয় না যে একটা মনের মত সেই দাম টা পাচ্ছি না তো ওটাই তবে হ্যাঁ ওটা মানিয়ে নিতে হয় কারণ কর্মের জায়গা যখন পরিবর্তন হয়েছে সাথে সাথে আ আমি আগে যে পদে কাজ করতাম সেই পদটাও পরিবর্তন হয়েছে সাথে হ্যাঁ আগে যে মাইনেটা পেতাম সেই মাইনেটা আমার বেড়েছে তো হ্যাঁ পারিপার্শ্বিক যে খরচ গুলো আগে দশ টাকা খরচ হচ্ছে সেখানে কুড়ি টাকা খরচ হচ্ছে এটাই হচ্ছে পরিবর্তন

এটার মধ্যেই কোন অস্বাভাবিকতার কিছু নেই এমনি ওখানে খাবার দাবার সবই পাওয়া যায় এখানে যা মোটামুটি পাওয়া যেত দেখো বাঙালি হিসেবে খাবার দাবার বলতে এটা actually আ এখানেও একচু মানে আহ এদের আহ যে বলে না মানে এদের খাবার দাবার বল বা এদের আচার ব্যবহার একটু আলাদা আমাদের থেকে এরা কিছু আলাদা নিয়মকানুন মেনে চলে আমরা আলাদা নিয়ম কানুন মেনে চলি তো সেই দিক থেকে দেখতে গেলে এদের খাবার দাবারে আ খুব বড় ধরনের পরিবর্তন না হলেও কিছুটা পরিবর্তন আছে স্বাদের পরিবর্তন আছে তবে হ্যাঁ আমরাও মাছ খাই এরাও মাছ খায় আমরাও মাংস খাই এরাও মাংস তো আমরা মোটামুটি মানে যা যা খাই এরাও খায় শুধু আহ পরিবর্তন বলতে গেলে স্বাদের পরিবর্তন আর আমরা একটু শাকসবজি খেতে বেশি পছন্দ করি এরা একটু আ

ওরা দানা শস্য জাতীয় যেগুলো আছে সেগুলো খেতে বেশি পছন্দ করে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ একদম হু হু বুঝতে পেরেছি তো তুমি কি মাঝে মধ্যে রান্নাবান্না করো ওখানে আমি সাধারণত মাংস হলে মাংসটা আমিই রান্না করি হ্যাঁ আমার সাথে যারা থাকে ওরা ওদের একদিন বানিয়ে খাইয়ে ছিলাম ওরা খুবই পছন্দ করেছে তো তারপর থেকে আমি বানায়

আ গেছো তো সেই জায়গা কেমন সেই আশেপাশের পরিবেশ কেমন ভালোই ভালোই নতুন জায়গা বেশ ভালোই সেরকমভাবে কোন অসুবিধা নেই আমার একটু প্রথমদিকে যাতায়াতে একটু সমস্যা হচ্ছিল তো এখন সেই জায়গাটা আমি যে সমস্যাটা হচ্ছিল সেটা কমিয়ে ফেলার চেষ্টা করেছি আ আ এক এক যখন আমি office এ যাই সেই time এ ট্রেন খুব কম থাকে যার জন্য আমার যাতায়াতে একটু সমস্যা হচ্ছিল তো আমি এখন আর ট্রেন এ করে office যাই না আমি এখন বাস এ করে কাজের জায়গায় যাই ফলে আমি ঠিক time এ ঢুকে যাই আর সময় একটু বেশি লাগে কিন্তু আমি কাজের জায়গায় ঠিক time এ ঢুকে যেতে পারি এটাই হল ও গিয়ে একটা সমস্যা ছিল আর আর একটা একটা জিনিস হলো এখানে প্রচন্ড কাজের এর একটা চাপ থাকে তো এরকম তিন চার মাস প্রচন্ড কাজের চাপ থাকে আবার এক মাস একটু কাজের চাপ কম থাকে এখন যে রকম একটু কাজের চাপ কম আছে তাই এখন সবার সাথে কথা বলার সুযোগ পাছছি এবং বলেও নিচ্ছি আর ওখানে আর একটা সমস্যা ছিল কাজের জায়গায় একবার ঢুকে গেলে আমরা আমাদের mobile phone ব্যবহার করতে পারতাম না এই একটা সমস্যা ছিল তো

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ এখানেও এই নিয়মটা মেনে চলতে হয় তো এখানে একটা সুবিধা আছে যেদিন আমাদের কাজের চাপটা একটু কম থাকে সেদিন আমরা ব্যবহার করতে পারি আর যখন থাক কাজের খুব pressure থাকে যখন কাজের খুবই চাপ থাকে তখন আমরা হ্যাঁ mobile এ হাতও লাগাতে পারি না তখন আমাদেরকে ব্যাগের মধ্যে রেখে যেই জায়গায় আমাদের জিনিসপত্র রাখা হয় সেই জায়গায় আমাদের রেখে আসতে হয় তো কিছু সুবিধা অসুবিধা আছে এবার সবগুলোকে মানিয়ে নিয়ে চলতে হবে কারণ যদি সেটা মানিয়ে নিয়ে না চলা যায় তাহলে তো আ নতুন কোন কিছু শেখাও যাবে না আর নতুন জায়গায় যাওয়া যাবে না এই হলো ব্যাপার আচ্ছা আর মাইনে বেড়েছে

আচ্ছা আচ্ছা আচ্ছা

হ্যাঁ হ্যাঁ এই office এর সবার ব্যবহার খুবই ভালো আর সবাই পুরো family র মতো মেশে যতক্ষণ আমরা কাজের জায়গায় থাকি তখন আমরা সবাই খুব মজা করে আনন্দ করে কাজ করি সবাই সবাইকে যখন দরকার হয় তখন সাহায্য করে এবং যখন কোন ব্যক্তিগতও সমস্যা হয় তখন এখানে অনেকে আছে যারা খুব সাহায্য করে এবং যারা আমাদের থেকে পুরনো অনেকদিন ধরে কাজ করছে পাঁচ বছর ছয় বছর ধরে তারাও এখানে ভীষণ ভীষণ সাহায্য করে যে কোন জায়গায় কাজ করতে গিয়ে যদি আটকে যায় যে কোনও জায়গায় কাজ করতে গিয়ে যদি আমরা কোনো রকম

এই কাজের জায়গাতে একটা খুব সুবিধা আছে যে আমরা এদের সাথে কাজ করি বলে মনেই হয় না মনে হয় যে একটা family একটা পুরো পরিবারের মত মনে হয় তাহলে তুমি অন্ততপক্ষে এই সুযোগটা পেয়েছো আমার এখানে এই সুযোগটা নেই এখানে যখনই আ হ্যাঁ মানছি আলাদা পরিবেশ প্রত্যেকটা মানুষই আলাদা মানে পুরো জায়গাটাই পরিবর্তন হয়ে গেছে আমার আগের কাজের জায়গাতে একটা সুবিধা ছিল যে আমি অনেক খোলামেলাভাবে থাকতে পারতাম এবং আ নিজের কাজটা গুছিয়ে নিয়ে হয়তো একটু আড্ডাবাজিও দেওয়া যেত মানে পাশে বসা কর্মচারীর সাথে কিন্তু এই আহ কাজের জায়গাতে নতুন কাজের জায়গাতে এই সুবিধা টা মানে নেই ঠিক আছে মানে যেই মুহূর্তে আমি আমার বসার জায়গাতে বসে গেলাম তারপর থেকেই আমাকে রীতিমত কাজের মধ্যে নিজেকে মানে ডুবিয়ে ফেলতে হয় একেক সময় তো এরকমও হয় যে আমি মানে

বলতে পারো যে মানে এখানে আমার অধীনে অনেকে কাজ করে তো এর জন্য আমার উপরে একটু মানে আমাকে নিজেকে একটু সেই জায়গা গুলো দেখিয়ে নিয়ে আমাকে নিজের জন্য সময় বের করতে হয় কারণ তুমি যেখানেই কাজ করো না কেন কাজটাকে যতক্ষণ না ভালবাসবে ততক্ষণ তুমি সেই পরিবেশটাকে নিজেকে মানিয়ে নিয়ে চলতে পারবে না ঠিক আছে তো এখানেই ওই প্রথম এক মাসে যখন আমাকে মানে প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল সেই সময়টা সেই দিনগুলো বেশ ভালো ছিল যেন মনে হচ্ছিল আবার আহ কলেজে এসেছি সেই একটা আড্ডাবাজি হবে কারণ ওখানে তো একটা নির্ধারিত সময় থাকে না সকাল ছয়টা থেকে শুরু করে আটটা বা দশটা অব্দি ওরা প্রশিক্ষণ দিত তারপরে আবার নিজের মন মর্জি মতো আ মানে কোন কর্মচারীর পাশে গিয়ে বসলাম দেখলাম ওরা কেমন ভাবে কাজ করছে না করছে তো এই করতে করতে সময়টা কেটে যেত কিন্তু যখন নিজে আমি কাজ করছি তখন মাঝেমধ্যে মানে এতটাই ব্যস্ত হয়ে পড়ছি সময় হয়ে উঠছে না কখনো কখনো বা কোন কোন দিন এমনও গেছে যে আমি মানে সন্ধের যে খাবারটা খাবো সেটাও খেয়ে উঠতে পারিনি বা সন্ধ্যেবেলায় যে চা টা খাব সেটারও সময় হয়ে ওঠেনি যাইহোক তবে হ্যাঁ কাজের চাপ থাকলে কিছুটা শান্তি কখনো না কখনো পাই পাই না যে এমন নয় সময় পাই তো এই চলছে হুম মানে এখানে কাজের চাপটা বেশ ভালই আছে আগের থেকে বেশ ভালোই বেড়েছে তাই তো আগের থেকে ভালো বেড়েছে কারণ পদটাও তো উঁচু হয়ে গেছে তো উঁচু পদে কর্মরত মানুষদের তো জানোই একটু তবে হ্যাঁ এটা আমার প্রথম মানে হ্যাঁ আমার এতদিনের কাজের অভিজ্ঞতার পরে তো আজকে আমি এরকম জায়গাতে পৌঁছেছি তো হ্যাঁ এই জিনিসটাতে আমাকে আ যখন আমি মাস ছয় সাতেক পরে জকন আমি ভালোভাবে অভিজ্ঞ হয়ে যাব কাজের ব্যাপার নিয়ে তখন আমার আর এই ব্যাপারটা তো অসুবিধা হবে না তখন হয়তো আমিও অনেকটা মানে কাজ করার পরে অনেকটা সময় নিজের জন্যও পাব তখন আমি আরো ভালোভাবে হয়তো সময় আমার পারিপার্শ্বিক মানুষদের কেউ হয়তো দিতে পারবো বা বন্ধু বল বান্ধব বল বা হয়তো তোমার সাথে কখনো কখনো আরো ভালোভাবে কথা বলতে পারব সময় বের করে তোমার সাথে কথা হবে এটাই বলতে চাইছো সময়ের সাথে সাথে আমরাও সমস্ত কাজের সাথে সরোগর হয়ে যায় এটাই হল ব্যাপার ওটাই নতুন জায়গায় একটা ঢুকলে একটু সরোগর হতে time সময় লাগে কাজ তুমি কারণ দিন প্রতিদিন কাজ করতে করতে তুমি নতুন জিনিস শিখবে তো শিখতে শিখতে তখন সেই জিনিসগুলো অনেকটা মানে সহজ হয়ে ওঠে আজকে যেটার জন্য হয়তো আমার মানে

হু হু আর তো এই নতুন কাজের জায়গায়

নতুন বন্ধু-বান্ধব করার মত যে সময়টা প্রয়োজন সেই সময়টাই তো বের করতে পারছি না কখনো যদি সময় পাচ্ছি তো ওই তো ওই পাশেই বসা কর্মচারীর সাথে কথা হচ্ছে না হলে নিজেই একটু বাইরে বেরিয়ে গেলাম আ কয়েক মিনিট হয়তো একটু ঘুরে আসলাম যাতে একটু মানে নিজের মনটাকে একটু বলেনা চাঙ্গা করতে চাঙ্গা করতে পারা যায় হঠাৎ হঠাৎ করে নিজেকে একটু কারণ তুমি যদি সারাক্ষণ একটা জায়গাতে বসে সারাক্ষণ কাজই করতে থাকো তো তখন তোমার মানসিকভাবেই তো একটা সময় চাই যখন তুমি একটু খোলা হাওয়াতে নিজেকে উড়িয়ে দিতে পারবে তারপরে তোমার কিছুটা সময় নিজেকেও দেওয়া উচিত সেই সময়টার পরে তুমি যখন আবার কাজে বসবে তখন কাজ করতেও মন চাইবে তো সেই জায়গাটাও তৈরি করতে হয় নিজেকে সেই জন্য আমি অপেক্ষা করছি ছয় সাত মাস হোক তারপরে হয়তো আরো অনেকটা সময় বের করতে পারবো আচ্ছা বলছি এমনি কাজের সময় কখন? সকাল বেলায় কাজে যেতে হয় নাকি তবে হ্যাঁ কখনো কখনো সকাল বলতে ওই আমার দশটা থেকে হয় শুরু কখনো কখনো আমি office ছুটিতে একটু আমার দেরি হয় কারণ হয়তো অত রাতে আমি মানে office থেকে বেরিয়ে মানে কাজের জায়গা থেকে বেরোতে বেরোতেই আমার

সেই জায়গা গুলোকে দেখে ওরা অত কিছু বলে না কারণ ওরাও তো দেখতে পাচ্ছে কাজ করছি আমি কারণ যেখানেই কাজ করো না কেন কাজের জায়গায় যারা তোমার থেকে উঁচু পদে আছে

তোমার কাজটা করার পরে যে তার যে ফলটা বেরোচ্ছে সেটা কতটা পরিপূর্ণ হচ্ছে এবং সেটা কতটা ভাবে মানে তোমার কর্মসংস্থানের উপর কতটা কার্যকরী হচ্ছে সেটাও তো দেখবে না তো হ্যাঁ সেই দিক থেকে দেখতে গেলে যে কেউই কোন রকম ভাবে কোন এই জিনিসগুলো শোনায় না যে কখনো দেরি কেন হল বা তোমার এই কাজটা বাকি পড়ে আছে ওই কাজ ওইদিনের কাজটা এখনো হয়ে ওঠেনি এইগুলো কখনোই শুনতে হয় না

তাহলে তো এই ব্যাপারটা খুবই ভালো যে নিজের মতো কাজের জায়গায় ঢোকা যাচ্ছে

কাজ শেষ হয়ে গেলে কাজের জায়গা থেকে বেরোনো যাচ্ছে এইখানে একটু সুবিধা আছে কিন্তু আমার ক্ষেত্রে আবার সেটা নয় আমার নির্দিষ্ট সময় আছে কোনদিন সকালে যেতে হয় কোনদিন দুপুরে যেতে হয় কোনদিন আবার বিকালে বিকালের দিকে যেতে হয় যেমন ওই বিকাল বলতে চারটে পাঁচটা এরকম

হ্যাঁ এই ক্ষেত্রে সুবিধা আছে যেদিন আমার রাত্রির হয়ে যায় বাড়ি ফিরতে সেদিন ওখান থেকে আমি যাতায়াতের জন্য যানবাহন পাই

আচ্ছা আচ্ছা আর বাদবাকি বাদ বাকি time আমার নিজেই যাতায়াত করি এমনি সকাল বেলায় যদি যেতে হয় বা দুপুর বেলায় যদি যেতে হয় আমি নিজেই যাতায়াত করি সে ক্ষেত্রে আমার খুব একটা বেশি সমস্যা হয় না আচ্ছা বলছি আজকে তো অনেকদিন পর কথা হল কথা বলে খুব ভালো লাগলো ঠিক আছে

হু হু